এখানে অনেকগুলি মানুষ দেখা যাইতেছে তার মধ্যে একটা তাবু আছে অনেকগুলি গাছ আছে।

রাষ্ট্রীয় ভবন এখানে একটা বাস দাঁড়িয়েছে। বাস টি সাদা এবং নীল রঙের এবং অনেকগুলি যাত্রী তা বাস টি চড়ার জন্য দাঁড়িয়ে আছেন। কেউ কেউ বাস টি চড়তেছেন ও কেউ কারো কারো গায়ে ব্যাগ লাগানো আছে। কারো করো হাতে ব্যাগ ।

স্কুলের গেট | গেটটি খুবই সুন্দরভাবে ডিজাইন করানো আছে | তার সামনে কিছু ছেলে এখানে দাঁড়িয়ে আছে সাইকেল আছে | কারো গায়ে ব্যাগ লাগানো আছে কারো মাথায় টুপি আছে।

দেওয়ালটা সাদা রং উভয়ে ইট দেখানো যাইতেসে গরুটা দাঁড়িয়ে আছেন এখানে ছেলেরা মাথার ওপর টুপি আছে তার উপরে প্যান্ --

তার পাশে একটা সবুজ রঙের বিল্ডিং দেখা যাইতেছে। এখানে গাছ দেখা যাইতেছে। গাছটা খুবই লম্বা। তার পাশে ছোট ছোট অনেক গাছপালা দেখা যাইতেছে। এখানে অনেকগুলো লোক আছে। লোকগুলো সবাই পুকুরের পাশে কেউ দেওয়ালের মধ্যে বসে আসেন।